নমস্কার জীয়োজেব্রায় বৃত্তের মধ্যে স্পর্শক এর উপর এই টিউটোরিয়াল এ আপনাদের স্বাগত জানাই
এই টিউটোরিয়ালের শেষে আপনি বৃত্তের মধ্যে স্পর্শক আঁকা স্পর্শকের বৈশিষ্ট্য বুঝতে সক্ষম হয়ে যাবেন
আমরা ধরে নেই যে আপনার জীয়োজেব্রা সম্পর্কে মৌলিক জ্ঞান আছে
যদি না হয় প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট httpspoken tutorialorg পরিদর্শন করুন
এই টিউটোরিয়ালটি রেকর্ড করার জন্যে আমি লিনাক্স অপারেটিং সিস্টেমের উবুন্টু সংস্করণ 1110 জীয়োজেব্রা সংস্করণ 32470 ব্যবহার করছি
আমরা নিম্নলিখিত জীয়োজেব্রা সরঞ্জামগুলি ব্যবহার করব
Tangents Perpendicular বিসেক্টর Intersect ত্ব অবজেক্টস Compass Polygon Circle উইথ সেন্টার এন্ড রেডিয়াস
নতুন জীয়োজেব্রা উইন্ডো খুলুন
দাশ হোম এবং মেডিয়া Apps এর উপর টিপুন
Type এর মধ্যে এডুকেশন এবং জিওজেবরা চয়ন করুন
বৃত্তের মধ্যে স্পর্শকগুলি সংজ্ঞায়িত করি
স্পর্শক ওই রেখা যা বৃত্তকে কেবল একটি বিন্দুতে স্পর্শ করে
যোগাযোগ বিন্দুকে স্পর্শকিত বিন্দু বলা হয়
এই টিউটোরিয়ালের জন্য আমি এক্সেস এর পরিবর্তে গ্রিড বিন্যাস লেআউট ব্যবহার করব অঙ্কন প্যাডে রাইট ক্লিক করুন
এক্সেস কে আনচেক করুন গ্রিড নির্বাচন করুন
বৃত্তের মধ্যে স্পর্শক আঁকি
প্রথমে একটি বৃত্ত আঁকি
টুলবার থেকে সার্কেল উইথ সেন্টার এন্ড রেডিয়াস টুল নির্বাচন করুন
অঙ্কন প্যাডে বিন্দু A চিহ্নিত করুন
একটি ডায়লগ বাক্স প্রর্দশিত হবে
ব্যাসার্ধের জন্য মান 3 টিপুন ওক টিপুন
কেন্দ্র A এবং ব্যাসার্ধ 3 সেমি এর সঙ্গে একটি বৃত্ত আঁকা হয়ে গেছে
একই ব্যাসার্ধের বৃত্তের বিন্দু A ও C সরান
নিউ পয়েন্ট টুলে টিপুন বৃত্তের বাইরে একটি বিন্দু B চিহ্নিত করুন
সেগমেন্ট বেতভীন ত্ব পয়েন্টস টুল নির্বাচন করুন
বিন্দু A এবং B যুক্ত করুন
একটি রেখাংশ আব আঁকা হয়ে গেছে
পারপেন্ডিকুলার বিসেক্টর টুল নির্বাচন করুন বিন্দু A এবং B তে টিপুন
রেখাংশ AB এর মধ্যে উল্লম্ব দ্বিখণ্ডক আঁকা হয়ে গেছে
রেখাংশ আব এবং উল্লম্ব দ্বিখণ্ডক একটি বিন্দুতে ছেদ করে ইন্টারসেক্ট ত্ব অবজেক্টস টুলে টিপুন
ছেদ বিন্দুকে C হিসাবে চিহ্নিত করুন বিন্দু B এবং C কে স্থানান্তরিত করুন
উল্লম্ব দ্বিখণ্ডক এবং বিন্দু C B এর সাথে কিভাবে স্থানান্তরিত করব
কিভাবে যাচাই করব C AB এর মধ্যবিন্দু
ডিসট্যান্স টুলের উপর টিপুন
বিন্দু A সি
C B তে টিপুন
লক্ষ্য করুন যে এসি সিবি অর্থাত C AB এর মধ্যবিন্দু
টুল বার থেকে কম্পাস টুল নির্বাচন করুন বিন্দু সি B তে এবং চিত্র সম্পূর্ণ করার জন্য C তে আবার টিপুন
দুটি বৃত্ত দুটি বিন্দুতে ছেদ করে
ইন্টারসেক্ট ত্ব অবজেক্টস টুলের উপর টিপুন
D এবং E কে ছেদবিন্দু হিসাবে চিহ্নিত করুন
সেগমেন্ট বেতভীন ত্ব পয়েন্টস টুল নির্বাচন করুন
বিন্দু বি D এবং B E কে যুক্ত করুন
রেখাংশ বিডি এবং বে বৃত্ত c এর স্পর্শক
বৃত্তের মধ্যে স্পর্শকের কিছু বৈশিষ্ট্য অন্বেষণ করা যাক
সেগমেন্ট বেতভীন ত্ব পয়েন্টস টুল নির্বাচন করুন
বিন্দু আ D এবং আ E কে যুক্ত করুন
ত্রিভুজ এডিবি এবং আবে তে রেখাংশ আদ রেখাংশ এই বৃত্ত সি এর ব্যাসার্ধ বীজগণিত ভিউ থেকে দেখুন যে রেখাংশ আদ রেখাংশ এই
∠ এডিবি ∠ বিইএ বৃত্ত D এর অর্ধবৃত্তের কোণ
এঙ্গেল পরিমাপ করি
এঙ্গেল টুলের উপর টিপুন
বিন্দু আ ডি B এবং বি ই A তে টিপুন
কোণগুলি সমান
রেখাংশ আব উভয় ত্রিভুজের জন্য সমান অতএব সাস রুলে ওএফ কংগ্রুয়েন্সি দ্বারা △ADB ≅ △ABE এর থেকে বোঝা যায় যে স্পর্শক বিডি এবংBE সমান
বীজগণিত ভিউ থেকে আমরা পেতে পারি যে স্পর্শক বিডি এবংBE সমান
দয়া করে লক্ষ্য করুন যে স্পর্শক সর্বদা বৃত্তের ব্যাসার্ধের মধ্যে সমকোণ হয় যেখানে স্পর্শ করে বিন্দু B ও C কে স্থানান্তরিত করি বিন্দু B সহ স্পর্শক কীভাবে স্থানান্তরিত করি
এখন ফাইলটি সংরক্ষণ করি
ফাইলেগটগট সেভ এএস টিপুন
আমি ফাইলের নাম tangent সার্কেল লিখব এবং সেভ বাটনে টিপব
একটি উপপাদ্যের বর্ণনা করা যাক
স্পর্শকিত বিন্দুতে স্পর্শক এবং জ্যা এর মধ্যবর্তী কোণ একই জ্যা এর দ্বারা অন্তরিত অন্তর্লিখিত কোণের সমান হয়
স্পর্শক এবং জ্যা এর মধ্যবর্তী কোণ ডিএফবি জ্যা BF এর অন্তর্লিখিত কোণ এফসিবি
উপপাদ্য যাচাই করা যাক একটি নতুন জীয়োজেব্রা উইন্ডো খুলুন
ফাইলেগটগট সেভ এএস টিপুন
একটি বৃত্ত আঁকুন
টুল বার থেকে সার্কেল উইথ সেন্টার থ্রাউগ পয়েন্ট টুলে টিপুন
কেন্দ্র হিসাবে বিন্দু A চিহ্নিত করুন এবং B পাওযার জন্য আবার টিপুন
নিউ পয়েন্ট টুল নির্বাচন করুন
পরিধিতে বিন্দুC এবং বৃত্তের বাইরে বিন্দু D নির্বাচন করুন
টুল বার থেকে ট্যানজেন্টস টুল নির্বাচন করুন
বিন্দু D এবং পরিধিতে টিপুন
বৃত্তের মধ্যে দুটি স্পর্শক আঁকা হয়ে গেছে
স্পর্শক বৃত্তের উপরে দুটি বিন্দুতে মিলিত হয়
ইন্টারসেক্ট ত্ব অবজেক্টস টুলে টিপুনযোগাযোগ বিন্দু হিসাবে E এবং F চিহ্নিত করুন
একটি ত্রিভুজ আঁকি
পলিগন টুলে টিপুন
বিন্দু B C F এ এবং চিত্র সম্পূর্ণ করার জন্য B তে আবার টিপুন
চিত্রে বিএফ হল বৃত্ত c এর জ্যা
∠FCB বৃত্ত c এর মধ্যে জ্যা এর দ্বারা অন্তর্লিখিত কোণ
∠ ডিএফবি বৃত্ত c এর মধ্যে স্পর্শক এবং জ্যা এর মধ্যবর্তী কোণ
কোণগুলি মাপা যাক এঙ্গেল টুলে টিপুন বিন্দু D F B এবং F C B তে টিপুন
লক্ষ্য করুন যে ∠DFB ∠FCB বিন্দু D ও C কে স্থানান্তরিত করি যা স্পর্শক এবং জ্যা বিন্দু D এর সঙ্গে স্থানান্তরিত হয়
এখন ফাইলটি সংরক্ষণ করি
ফাইলেগটগট সেভ এএস টিপুন
আমি ফাইলের নাম tangent সার্কেল লিখব এবং সেভ বাটনে টিপব
এর সঙ্গে আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
সংক্ষেপে এই টিউটোরিয়াল এ আমরা যাচাই করা শিখেছি যে একটি বহিস্থিত বিন্দু থেকে আঁকা দুটি স্পর্শক সমান হয
বৃত্তের স্পর্শক এবং ব্যাসার্ধের মধ্যবর্তী কোণ 900 হয়
স্পর্শক এবং জ্যা এর মধ্যবর্তী কোণ জ্যা এর দ্বারা অন্তরিত অন্তর্লিখিত কোণের সমান হয়
নির্দেশিত কাজ হিসাবে আমি চাই আপনি যাচাই করুন যে160 বৃত্তের মধ্যে অঙ্কিত স্পর্শকের মধ্যবর্তী কোণ রেখাংশ দ্বারা অন্তরিত কোণের অনুপূরক যা কেন্দ্রে যোগাযোগ বিন্দুতে যুক্ত হয়
যাচাই করার জন্যএকটি বৃত্ত আঁকুন
বহিস্থিত বিন্দু থেকে স্পর্শক আঁকুন
স্পর্শকের যোগাযোগ বিন্দু চিহ্নিত করুন
বৃত্তের কেন্দ্র যোগাযোগ বিন্দুর সাথে যুক্ত করুন
কেন্দ্রের কোণ পরিমাপ করুন স্পর্শকের মধ্যবর্তী কোণ পরিমাপ করুন
দুটি কোণের সমষ্টি কত
কেন্দ্র এবং বহিস্থিত বিন্দু যুক্ত করুন
রেখাংশ কি কেন্দ্রতে কোণকে দুভাগে ভাগ করে
ইঙ্গিত এঙ্গেল বাইসেক্টর টুল ব্যবহার করুন
আউটপুট এরকম দেখতে হওয়া উচিত কোণের যোগফল 1800
রেখাংশ কোণকে দুভাগে ভাগ করে
এই ইউআরএল httpspoken tutorialorg এ উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সংক্ষেপে বিবরণ করে
যদি আপনার কাছে ভালো ব্যান্ডউইডথ না থাকে তাহলে আপনি এটা ডাউনলোড করেও দেখতে পারেন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
আরো বিস্তারিত জানার জন্য contactspoken tutorialorg তে লিখুন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
আপনি এই সম্বন্ধে আরও তথ্য httpspoken tutorialorgNMEICT Intro এই ওয়েবসাইটে দেখতে পারেন
এই টিউটোরিয়াল টি কৌশিক দত্ত দ্বারা অনুবাদিত
আইআই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত
এতে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ